দরজার পাশে ওয়ালগুলি সাদা কালারের ।

একজন লোক বিরিয়ানির হাড়ি ধরে আছে।

এটি একটি বাইকের শোরুমের ছবি।

অনেক প্লেট সাজানো আছে।

এখানে একটি বেনার দেওয়া আছে।

দুইটি গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটি ছেলে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে।

একটি লোক ছাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে।

বাড়িটির সামোনটা সাদা কালার ।

গাছে অনেক পাতা দেখা যাচ্ছে।

পাশে একটা মই দেখা যাচ্ছে।